এবং অনেক জন লোক সেখানে দাঁড়িয়ে রয়েসেন।

দোকানের ভিতরে ঘরের মইধ্যে কয়েকটি রুমাল দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একটি গেট খোলা অবস্থায় রয়েসে।

গেইটটি সাদা কালারের রং দিয়ে রাখা হয়েসে।

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে যে গরের সামনে একজন ব্যক্তি বাইকের মইদ্যে বসা রয়েসেন ।

পাশে আরেক দুইজন লোক দাঁড়িয়ে রয়েসে।

এখানে দেখা যাচ্ছে একটি বিবাহে অনুষ্ঠানে অনেকগুলা লাইট দিয়ে সাজানো রয়েসে।

পাশে একটি কাপড়ের সবি লাগানো রয়েসে।

একজন লোকের হাতে ব্যাডমিন্টন খেলার ব্যাড রয়েছে।

সাদা কলারের অনেকগুলা ঠান রয়েসে।

ট্রাক্টরের সামনে একটি বড়ো গাস রয়েসে ।

ঘরের সামনে একটি দরজা খোলা রয়েসে।

এবং গরটির সামনে একটি লাল কালারের সাইনবুর্ড রয়েসে।

মাটের মইদ্যে সোটো সোটো কচি কচি ঘাস দেখা যাচ্চে।

দোকানের মধ্যে একটি সোট্ট কম্পিউটার দেখা যাচ্ছে।

বক্স -এর মইধ্যে অনেকগুলা বিস্কুট প্যাকেট মিঠাই দেখা--

এহানে দেহা যাচ্ছে একটি রাস্তার মইদ্যে অনেক গুলা গাড়ি দেহা যাচ্ছে।

এখানে দেখা যাচ্চে ঘরের মইদ্যে দুইটি টেবিল রয়েসে।

একজন লোক চেয়ারের মইধ্যে বসে আছেন।

গরের সামনে দুটি বাইক একটি এলটো রাখা হয়েসে ।

সামনে কয়েকটি বেলুন লাগানি রয়েসে।